এখানে অনেকগুলো মানুষ দেখতে পেয়েসি।

এখানে একজন মানুষ দেখতে পেয়েসি।

একানে অনেক গুলা বিস্কুট দেকতে পেয়েসি।

সামনে একজন পুরুষ মানুষ একটি টুকরি মাথায় নিয়ে কোথায় যাচ্চেন।

পিসনে আরও একটি চেয়ার দেখতে পেয়েসি।

অনেক ডিজাইনের মিষ্টি দেখতে পেয়েছি অনেকগুলা বিস্কুট দেখতে পেয়েসি ।

পিছনে একটি দুইটি জানালা দেখতে পেয়েছি।

অনেকগুলো মানুষ দেখতে পেয়েসি।

সামনে দুটি একটি গ্রীলের দরজা দেখতে পেয়েসি ।

সামনে অনেক বড় বিল্ডিং দেখতে পেয়েসি।

অনেক নম্বা বিল্ডিং দেখতে পেয়েসি।